তারপরে আছে-এ-এ অনেকগুলি গাছ দাঁড়িয়ে আছে নদীর ওপাশে। একটি সান বাঁধান পুকুর আছে। প্রত্যেকটি-ই ধাপ ধাপ ভাবে সিঁড়ি করা আছে। আশেপাশে গাছপালা দেখা যাচ্ছে।

সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে বোর্ড দিয়ে একটি বেড়ার উপরে লাগানো আছে বাড়াটির এধারে একটা রাস্তা আছে মনে হচ্ছে মোরাম লাল রঙের বাড়িটার ওপাশে অনেক গুলি বাড়ি আছে।

তারপরের উমম তারপরে কে যেন সাদা রঙের দাঁড়িয়ে আছে আগে দিকে একটা বাইরে দাঁড়িয়ে আছে।

আগে দিকে একটা বড় প্যান্ডেল দেখা যাচ্ছে । প্যান্ডেলটি দেখতে খুবই সুন্দর। একটি গোল্ডেন লাইট জ্বলছে।

এ মনে হচ্ছে যেন একটা মোবাইল এর দোকান বলে দোকান-টা খুব একটা বড় নয় ছোট বাইরে পাঁচটা লাইট লাগানো আছে সাদা রঙের।

আবার এর বাইরে আছে কিছু ছোট ছোট ঘাস আবার এমন কিছু গাছ লাগানো হয়েছে কিছুদিন আগে যেগুলো লাগানো হয়েছে অফিস -এর আগের দিকে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে সাদা কালা রঙের।